আমরা যখন স্কুলে গিয়ে কোন কাজ করতাম যে আমরা বন্ধুদের থেকে ডিসকাস করতাম যে কিভাবে কি কর--

রেসপেক্ট করতাম তাদের আমরা যে সকল স্কুল ছেড়ে দিতাম বা কোন শিক্ষক চলে যেত আমাদের ছেড়ে--

এখানে আমরা দেখে থাকছি যে শ্রমিকরা তারা ভারী ভারী বস্তা মাথাতে নিয়ে তারা যে গাড়ি লোড করছে।